একটা মানুষ দাঁড়িয়ে আছে।

মানুষগুলো চেয়ার -এর মদ্যে বসে আছে ও টেবিল -এ--

একটি লাইট এর পিলার দেখতে পাচ্ছি।

এখানে একটি নদী দেখতে পাচ্ছি।

অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি বাইক ও সাইকেল রয়েছে।

এ হলো একটি শপিংমল ।

জিম -এর মধ্যে অনেক কিছু যন্ত্রও রয়েছে।

ও ফ্যান দে-দেখা যাচ্ছে।

এখানে দুটি মানুষ রয়েছে।